এর ফলে এই রুটে যাত্রী বৃদ্ধি হ্রাস পেতে পারে একটি শহর এবং ভারতীয় জাতীয় রাজধানীর মধ্যে আরও ভালো সড়ক যোগাযোগ প্রদান করবে সংযোগ রাস্তা বিমানবন্দরটি চার লেন জাতীয় মহাসড়ক তিন পাঁচ চার সড়ক দ্বারা সংযুক্ত যা অমৃতসর থেকে আজ নালা পর্যন্ত চলে বিমানবন্দরে ট্যাক্সি স্ট্যান্ড থেকে ট্যাক্সি নেওয়া যায় ওলা ক্যাব এবং উভয় উবার উভয়ই শহরে উপলব্ধ। অটোরিকশা এবং স্থানীয় বাসগুলিও শহরটিকে বিমানবন্দরের সাথে সংযুক্ত করে নির্মানাধীন দিল্লি অমৃতসর কাটরা এক্সপ্রেস ওয়েব প্রথম শাখাটি দিল্লি থেকে থেকে বিমানবন্দর পর্যন্ত হবে আচ্ছা রিবাদ ওই শিক্ষা সম্পর্খে আমরা কিছু বলি

আচ্ছা শিক্ষা জাতির মেরুদন্ড শিক্ষা ছাড়া কোনো জাতি এগিয়ে যেতে পারে না সেটা পঠ বইয়ে লেখা আছে আর আর শিক্ষা শিক্ষা দাঁড়ায় সব কিছু চলতেছে অনেক বেশি করে পৌঁছে গেছে উন্নতির মূল পেরিপেক্ষিত হলো কি ওই শিক্ষা আহ আজ কাল কার দিনে ওই শিক্ষা নিয়ে আমাদের আহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে আমাদের প্রধানমন্ত্রী আর ওই শিক্ষা নিয়ে আর কি শিক্ষা সকল জাতি মানে যত শিশু আছে আর কি সকলকে সঠিকভাবে আহ শিক্ষা প্রধানের জন্যে বিভিন্ন ধরণের পদক্ষেপ গ্রহণ করেছে আর আহ মানে যেটুকু সম্ভব

যতটুকু সামর্থ্য ততটুকুই তিনি চালিয়ে গিয়েছেন আর কি সেরকম সুযোগ-সুবিধা দিয়ে আর কি আরকি আর আজকালকার দিনে দেখা যাচ্ছে কি ওই বিভিন্ন ধরনের পরীক্ষা ওই বৃত্তিমূলক পরীক্ষা দিয়ে মেধাবী ছাত্রদের বিভিন্ন উৎসাহিত করছে আর কি ওই বৃত্তি পরীক্ষা পরীক্ষার মাধ্যমে আমাদের প্রধানমন্ত্রী ও ইয়ার আমাদের শিক্ষামন্ত্রী যে যিনি দীপু মনি ওই তিনি আর কি ওই মেধাবী ছাত্রদের মানে বের করছে আর কি তাদের নিজের মেধাবী কিসের জন্য আর পরীক্ষা দেয়ার পরে ও দেখা যাচ্ছে কি ওরা কারাকে এক নম্বর বা কে talent বা মানে মেধাবী তারা কি বের হয়ে যাচ্ছে আর আজকের বাচ্চা আগামী দিনের ভবিষ্যতের দরকার আর শিশু তো সেই জন্য আর কি ওই বৃত্তি মূলক পরীক্ষা বের করেছে আর দেখা যাচ্ছে কি ওই যেটা সমাপনী পরীক্ষা ছিল সেটা class অষ্টম শ্রেণীতে যে পরীক্ষা টা ছিল সে সেটা আর কি উত্তোলন হয়ে গেছে। আর ওই শিক্ষা সম্পর্কে তুমি কি বলতে চাও

সাক্ষী যে কিভাবে ধারণ করা যায় সেই শিক্ষাটা আমরা অর্জন করি পরে। তখন পরে যখন আমরা বেরিয়ে আসি তখন কিন্তু আমরা উচ্চ মাধ্যমিক যেটা বলি সেখানে কিন্তু যায় আর বিভিন্ন মানুষের সাথে চলাফেরা এবং ধারণ করা সেইগুলা সে কি খারাপের সাথে খারাপ মানে কিভাবে দূর থাকা যায় ভালোর সাথে কিভাবে সেইগুলা মানে সেগুলো শিখি শিক্ষা কিন্তু বিভিন্ন ধরনের অনেক অনেক ধরনের শিক্ষা মানে আছে যেগুলো আমরা অর্জন করতে পারিনা আমরা এখন চোখের সামনে যায় দেখি সেটাই কিন্তু আমাদের শিক্ষা নিয়মের বিষয়ে পড়ে ধর আমরা এই যে আসে মানে আশেপাশে যেমন দেখতেছি বড় বড় building যা নির্মাণ করতেছে বা দালান নির্মাণ করতাছে সেগুলা কিন্তু দাদারা কিন্তু মানে কিভাবে অর্জন করছে তাদের যে টাকা পয়সা সেটা কিন্তু টাকা পয়সা সেটা কিন্তু ক্ষয় ক্ষয় করতেছে বা কিভাবে বা কিভাবে খরচ করতে হচ্ছে খাবার দাবার খায় পাশে কিন্তু গরিব মানুষ আছে তাদেরও কিন্তু এটাও কিন্তু দেখি যে দুইটা কিন্তু দুই রকম পার্থক্য আছে যেটা কিন্তু অনেক শিক্ষার বিষয় শুধু পাঠক ভাবে পড়লেই যে জ্ঞান অর্জন হবে সেটা তো না ব্যাপার হচ্ছে কি class আর কি বিভিন্ন দশম শ্রেণীতে যারা আছে বুঝে আর কি প্রথম সেন নিত্তে ওদেরকে নিয়ে বিভিন্ন school চত্বরে যাওয়া হয় আর কি। ভালো শিক্ষার জন্য আর কি শিক্ষা সফরে যাওয়া হয় তেমনভাবে পার্থক্যই পরে যে মা একজনার শিক্ষার্থীর সবকিছু মনে রাখতে পারছে না কিন্তু বাস্তবে যেটা দেখছে শিক্ষা সফলে গিয়ে আর কি সেটা কিন্তু তাড়াতাড়ি মাথার মধ্যে নিয়ে নিচ্ছে আর কি আহ আর সেটা মুখস্থের মত হয়ে যাচ্ছে আর কি যেটা বর্ণনা করতে বললে তাড়াতাড়ি বর্ণনা করতে পারবে আর কি ওরকম ওরকম প্রতিটা বিদ্যালয়ে করা হচ্ছে আর কি আর আমাদের দেশে উম আহ শিক্ষাটা অনেক বেশি ও আর প্রতিটি গ্রাম-গঞ্জে নতুন নতুন প্রাথমিক শিক্ষা আর নতুন নতুন তলার বিশিষ্ট আর কি ওই school করতে যেগুলো আর কি সেগুলো বানানো হচ্ছে শিক্ষার্থীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই করতে না পারে যেন সঠিকভাবে বসে বসে class করবে সে রকমই জন্য আর কি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে আর কি eitherning

হ্যাঁ শহর অঞ্চলে শিক্ষা সম্বন্ধে কিছু বলতে গেলে আমার হয়েছে মাঝখানে যে corona virus ছিল COVIDnineteen যার কারণে কিন্তু আমাদের শিক্ষা একবার একটা ব্যবস্থা করে দিয়েছিল assignment এই assignment জমা দেওয়ার কাজটা online শেষ করে আমি এই assignment দেওয়া আর online কাজ শুরু করেছিল আমাদের শিক্ষামন্ত্রী উনি যখন এই assignment শুরু করছিল তখন কিন্তু অনেক ছেলেমেয়েরায় আছে যে ঘরে বসে যেদিন ইচ্ছা সেদিন assignment complete করছে।

এটা এটা যাচাই করা হয়নি। যে আমি নিজেই আমাদের বাসিকে আমার ভাই তাদের দেখছি যে ওরা ফোনটোন থেকে দেখে তারা assignment এ complete করে কিডনি যাইতে সময় পাই যদি একটা, সেই অ্যাসাইনমেন্ট টা তো র মাত্রা কিন্তু তারা পাইছে কিন্তু সেটা কিন্তু আসলে একটা মানে শিক্ষা এটাতো নয়।

ওই সব বিষয়ে যে সব বিষয়ে তুমি বলেছ আর কি সে সব বিষয়ে সচেতন হতে হবে দেখতে হবে আমার ছেলে বা মেয়ে কি ওই পরীক্ষায় খাতা দেখে লিখছে বা notebook দেখে লিখছে বা বই দেখে লিখছে সেসব খেয়াল রাখতে হবে আর কি ওভাবে হলে আর নিজের সৃজনশীল তো আজকালকার দিনে তো সৃজনশীল পরীক্ষা হচ্ছে। সেগুলো নিজে থেকে লিখবে আর নিজের মেধার বিকাশ হবে আর কি সেসব সম্পর্কে পিতা-মাতাদের সচেতন থাকতে হবে আর কি তাহলে দেখা যাবে কি একটা শিক্ষার্থী সঠিকভাবে শিক্ষা বাচ্চার সৃজনশীল যে তার ভাবটা ওটা ফুটে উঠছে আর কি আর আমি বললাম যে শহর অঞ্চলের শিক্ষার সম্বন্ধে ওই তোমার তোমাকে জিজ্ঞেস করেছি শহরাঞ্চলের শিক্ষা একটু উন্নতির উন্নতি উন্নতি আছে অঞ্চলের এটাই অনেক উন্নত আর কি দেখা যাচ্ছে ওই নিজের privet যে বিভিন্ন বিদ্যালয় সেগুলোতে টাকা-পয়সা একটু বেশি বেশি নেওয়া হয় আর কি ওই হচ্ছে যে সেখান থেকে দেখা যায় কি কম ছাত্রই ছাত্রছাত্রীরা কি পড়াশোনা করছে তবে বেশি টাকা বেতন প্রত্যেক মাসে বেতন তো বেশি করে দেওয়া হয় আর ভালো শিক্ষা পাওয়া যায় আর কি ওই ছোট থেকে বেসরকার যেসব মানে সেই আরকি বেসরকারিতে যে বিদ্যালয়গুলো আছে সেগুলোতেই শিক্ষা কিন্তু ভালোভাবে দেওয়া হয় আর কি আর সেগুলো দেখা যায় কি ওই শহর অঞ্চলে আর শহর অঞ্চলের ছেলে মেয়েরা যারা শিক্ষার্থী পরে কিন্তু উন্নত আর কি উন্নত শিক্ষাও পাচ্ছে আর ওরা বিভিন্ন জায়গায় যায় ওরা একটু মেধাবী আর কি অঞ্চলে যে যারা আছে

শহরাঞ্চলের শিক্ষার্থী যারা ওদের পিতা-মাতা ও সচেতন আর ওদের মেধা বিকাশের জন্য দেখ বা ওই বিভিন্ন ওই জাদুঘরে গিয়েছে তারপর বিভিন্ন পর্যটক এলাকায় গেছে যাতে তাদের মেধাবী কাজের জন্য ওই তাদের সবকিছু দেখিয়ে দেখায় আর তারপরে ওই তারা বিদ্যালয়ে যাচ্ছে কিনা যাবে যাচ্ছে কিনা ওরা ঠিকমতো পড়াশোনা করছে কিনা ওইসব ওরা সব সম্পর্কে খুবই সচেতন দেখেছি খাওয়া ঠিক মতো পড়াশুনা বা প্রতিদিনের পড়া প্রতিদিন শিখছে কিনা ওই সব বিষয়ে ওরা খুবই সচেতন আর কি দেখা যায় তো হ্যাঁ বলো হ্যাঁ কারণ তারা শহর অঞ্চলে যে মানে আমাদের বা গ্রাম অঞ্চল বা এই যে যেকোনো জেলায় বল আমাদের ঢাকা শহরে Bangladesh র রাজধানী এই রাজধানীতে কিন্তু শুধু রাজধানী বলা হয় না। যদি আমাদের Bangladesh র রাজধানী তে যদি ভালোভাবে শিক্ষা না দিতে মানে এভাবে যদি সাথে সাথে না করতে পারে মেধা মেধা মেধাযুক্ত বিকাশ এরকমভাবে ছাত্র না পড়তে পারে তাহলে এ Bangladesh র একটা নাম সুনাম হবে না নামটা খারাপ হবে যার জন্য Bangladesh র যে ঢাকা শহরেই ঢাকা শহরে কিন্তু Dhaka শহরের অনেক মানসী কিন্তু পড়াশুনা করার জন্য যায় তারপর ওখান থেকে যদি পড়াশোনা complete করে যদি সে যখন চাকরি করে নিয়োগ দিও দিতে যায় তখন সে বিদেশে বাড়িতে যাওয়ার বিদেশে হিসেবে যায় তো আমি মনে করি যে Dhaka শহরে যে শিক্ষা যে ব্যবস্থাটা আছে সেটা কিন্তু তোমায় মাধ্যমে যে আমাদের Bangladesh যে প্রযুক্তি আছে সেটা কিন্তু আগে আগে থেকে উন্নত হয়েছে এবং আমাদের যে সরকার যে শিক্ষা মন্ত্রী তিনিও কিন্তু পরিবর্তন হয়েছে আগের যেসব শিক্ষামন্ত্রী ছিলেন তার থেকে ভালো একজন আসছে আমি আশা করি কারণ এবারে

আমাদের এই দেশে ব্যাপার হচ্ছে কি তিন বছর বা চার বছর পর পরে teacher মানে শিক্ষা শিক্ষক যারা শিক্ষকদের নিয়োগ দেওয়া হচ্ছে। শুধু ভালো শিক্ষার জন্য আর দেখা যাচ্ছে কি ওই নতুন নতুন বিদ্যালয় তৈরি হচ্ছে যেখানে বিদ্যালয় নেই মানে অনেক দুর্গামি যে বিদ্যালয়গুলো আছে সেগুলোতে তো সব শিক্ষার্থীরা যেতে পারে না তো নতুন নতুন বিদ্যালয় হচ্ছে ওই বিদ্যালয় জন্য নতুন নতুন শিক্ষকের দরকার তো সেটা থেকে তিন চার বছর পর পর ওই নিয়োগ দেয়া হচ্ছে শিক্ষক শিক্ষকদের শিক্ষকেরা ওই অপরকে পাস করে আর ওই যে বিদ্যালয়ের গামিতে বিদ্যালয়ে ওই শিক্ষায় শিক্ষক নয় ঐ সেই সেটাতে ওরা অন্তর্ভুক্ত হচ্ছে আর কি মাথায় দেখা যাচ্ছে ওই শিক্ষা নিয়ে আমাদের ওই প্রধানমন্ত্রী অনেক এগিয়ে যাচ্ছে আর কি শিক্ষার সম্বন্ধে আর শিক্ষা কিভাবে চেষ্টা তিনি তিনি চেষ্টা করছেন কিভাবে আমাদের দেশে আর উন্নতি করবে বা নিজের মেধাবী কাজ করবে কিভাবে মেধাকে বিকাশ করবে বিকাশিত করবে সেসব সম্পর্কে আর কি তারপর দেখা যাচ্ছে কি ওই গ্রামের যে ছেলেগুলো বাচ্চা মানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীগুলা ছাত্রছাত্রী কিন্তু দেখা যাচ্ছে ওই পড়াশোনা করছে ওই করার পরে দেখা যাচ্ছে যে প্রবাসী হয়ে যাচ্ছে প্রবাস হয়ে যাচ্ছে বা বাইরে যাচ্ছে, এরা সচেতন না সেজন্য আর কি ওদের পিতা-মাতা সচেতন না শহরের অঞ্চলে দেখা যাচ্ছে পিতা-মাতা পিতা মাতার সাথে থাকার কারণে ওরা বড় বড় পজিশনে যাচ্ছে আর দেখব ডাক্তার হচ্ছে আর ওই বিদেশে লেখাপড়া করছে আর কি

ছেলেমেয়েরা যেটা শেখানো না শিক্ষা অর্জন করা অঞ্চলটা সেটা কিন্তু Bangladesh নাই যার কারণে যার কারণে অনেক ছাত্রছাত্রী কাজে Canada বল বা Malesia মানে বিভিন্ন London বা বিভিন্ন অনেক বেশি আছে যেগুলো শিক্ষার মানটাকে আরো উচ্চ ধাপে আছে যাই হ্যাঁ

আর শহরাঞ্চলে দেখা যায় কি ওরা পড়াশোনা করছে ভালো ভালো যাতে মানে আমাদের দেশের যে লেখাপড়াটা শেষ বা পরের ধাপ যেগুলা সেগুলোকে আমাদের দেশে নাই শিক্ষাটা সেইগুলা ওই প্রবাসী দিয়ে ওরা অর্জন করছে আর কি হ্যাঁ আমি সেটাই বলছি যে প্রবাসে যেতে যারা যাচ্ছে তারা শিক্ষা লাভ করার জন্য যাচ্ছে পাশে তারা কিন্তু মানে নিজের জীবিকা অপার জন্য করতেছে নিজের ঘরে চলার জন্য সেখানে কাজও করে কাজ কাজকর্ম করতেছে সেটা কিন্তু Bangladesh কিন্তু এরকম মানে নাই যে বাংলাদেশে ঘরে বসে টাকা পয়সা দিবে বা আর এখানে যে উচ্চতাপে যে শিক্ষা Bangladesh নাই যে জন্য কিন্তু প্রবাসে ছেলেমেয়েদের যাইতে হচ্ছে এবং তারা নিজের বাসনা খরচ নিজেই চালাতে হচ্ছে

অন্য দেশকে শিক্ষাটা আরো পরিবর্তন করে ওই শিক্ষার্থী চাহিদা গুলো মানুষের চাহিদা যেটা সেটা পূরণ করতে পারছে না সেজন্য দেখা যায় ওই গ্রামের লোকের যারা ওরা ওদের নিজের মানে বিদ্যালয়ে যাওয়ার যে টাকা পয়সা কাতার বা বউয়ের যে টাকা-পয়সা বা notebook সেসব টাকা পয়সা না পাওয়ার কারণে ওরা প্রবাসে যাচ্ছে আর বিভিন্ন কাজকর্ম যদিও করছে আর কি যেমন ধরো ওই কৃষি খামারে বা কোন library কাজ করছে বা কোন দেখবা চা stall এই সবে ওরা কাজ করছে আর কি শিক্ষাটাই আমাদের জীবনের জন্য অতি গুরুত্বপূর্ণ হ্যাঁ শিক্ষা যেটা ওটা আমাদের অতি জরুরি আর কি